এটাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আ-মানে শাটারিং মিস্ত্রী বা আ হচ্ছে কর্মচারী গুলো ঘর বানাচ্ছে একটি সুন্দর।

এখানে আমি কতগুলো রং বেরঙের পাপোশ দেখতে পাচ্ছি-ই।

যে পাপোশ গুলো আমাদের দৈনদিন জীবনে ঘরে ঘরের কাজে লাগে।